যা photo গান টান আছে সব তো আমার ওতেই save করলি

আমার কাছে তিন খানা chip ছিল তিন খানা একটা আমার মামার কাছ থেকে এনেছিলাম একটা প্রীতম এর chip একটা আর একটা হ্যাঁ একটা আমার মুসলিম বন্ধু চিতলি পাড়া যেখান দিয়ে যাই যেখানে জল এ নামি শামীম বলে একটা বন্ধু তার চিপ একটা chip হচ্ছে ফোনের সাথে খালি পরে গেল আর একটা খারাপ হয় গেল আর একটা chip হচ্ছে এতে হম আমাদের ধানের এখানে যেখানে বসে থাকতাম কেয়াদের দিকটায় সেখান থেকে phone তা যেখানে চুরি হয় গেল তিন খানা chip আর এখন যেই chip তা আমার phone এ লাগানো আছে সেটা আমার দাদার chip সেজদা আমাকে দিয়েছিলো 8 GB chip ঠিক আছে ওই কাজ টা যদি হয় বললো তো report পরে দেবে তাহলে টাকা দিলে কিনে নেবো একটা আর নাহলে তার আগে যদি আমার ভর্তি টা হয় যত হবে তার থেকে বেশি চাইবো তখন একটা কিনে নেবো বেশি করে নিতে হবে কারণ ভর্তি হতে গেলে তখন অনলাইন online এ ভর্তি extra টাকা নেবে সেই টাকা তা আলাদা নিতে হবে হম ওটা আলাদা নিয়ে রাখবি

তুই একটা chip কিনে রাখ আগে এটার আমার আগের বাড়ে না কিছু দিন আগেই যখন admit এর জন্য form fill up হবে তখন তিনশো পঞ্চান্ন টাকা বলেছিল ওটা আমি বলেছিলাম চারশো টাকা পঞ্চাশ টাকা রাখবো সেই জায়গায় আরো বেশি নিয়ে নিলো আমার থেকে আমি একটা স্বপ্ন খাওয়ানো টা কে পূরণ করেছি আর একটা কে পূরণ করবো অনেক বাকি আছে মানে বলছি আরো অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে সামনে সামনে সেগুলো আসছে সেগুলো করতে থাকবো আর একটা কোনটা

না এই এপ্রিল এর এপ্রিল এপ্রিল এর একুশ তারিখে Release আমরা পঁচিশ চব্বিশ তারিখ ওই যা হবে

কি চাস চেঙ্গিস দেখতে যাবো ও জানি না প্রীতম বলছিল ওর বৌ কে নিয়ে যাবে না ও যদি ওর বৌ কে না নিয়ে যায়, তাহলে আমাদের তিনজন যাওয়া হবে কাল আমাদের লুঙ্গি সিনেমা হল বন্ধ হয় গিয়েছে সেই জন্য আমাদের কে কলকাতার side যেতে হবে উমা - তুমা তে যেতে হবে শিয়ালদায় নেমে শিয়ালদার পর একটা সিনেমা হল আছে খান এ যেতে হবে বাজারে ঢোকার যে রাস্তা টা

ঐসব কলকাতার সিনেমা hall গুলোতে তে ticketphone থেকে book করতে হয় phone থেকে টিকিট বুক করতে হয় আর এমনি গিয়ে ওগুলো তো দুপুরে শো থাকে দেড়টা থেকে একটা থেকে

তিন ঘন্টার দু ঘন্টা আর ধরতে গেলে ধারণা আড়াই ঘন্টার বই দু ঘন্টা পঞ্চাশ মিনিট বা ওই ওরকম নোই আছে এবারে তার মধ্যে হলে যে হাফ টাইম আছে দশ পনেরো মিনিট half time আছে

হম ওই আস্তে বোধহয় এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টার কাছে লাগবে এবার সেরকম টিকিট ও আছে যে সেরকম personal সিট্ বা মানে অনেক কিছু যেরকম নিজের বৌ কে নিয়ে গেলে personal সিট্ সেরকম টিকিট ও আছে একটু দাম বেশি একশো টাকা দেড়শো টাকা এরকম কারণ আমি জিতের আগের একটা বই দেখতে গিয়েছিলাম panther~ panther বই দেখতে গিয়েছিলাম আমি আলু আর প্রীতম একটু দাম বেশি একশো টাকা দেড়শো টাকা এরকম আর panther বই তা লুঙ্গি হল দু বার দেখতে গিয়েছি তিন দিন ছাড়া পর পর দু দিন দেখতে গিয়েছি দু বার আমি আলু আর বেটে একবার আর আমি আলু আর প্রীতম একবার দেখতে গেলাম দেখতে গিয়ে চলে এলাম তার পরে আরো অনেক বই গুলো এমনি phone তে নিয়ে দেখে নিয়েছি আর তার পরে এই রাবন বই টাই খালি আমি পাই নি কেনোকি কালকের রাবনের story ও whatsapp এ whatsapp facebook কোনো সময় আমার দেখা হয় না হেব্বি করেছে বই তা কথা তা যেটা বলেছে ওটা ঠিকই বলেছে রাবন যদি ক্ষমা করে তবে রাবনের নামে নতুন করে লিখ তে হবে রাবনের নাম পড়তে হবে কথা তা হেবি বলেছে

আর এইবারে চেঙ্গিস তা হচ্ছে চেঙ্গিসে আর কি তেমন হিন্দি সিনেমা চলছে না তো সেই কারোনে তো হিন্দি সিনেমা চালানোর জন্য তো মানে কি! শুধু জিতের জন্য তো চলছে actually তও মেরেকেটে সেরকম নেই সে জন্যেই PUSPA, K. G. F. এর director আর কি ওই দুটো বই তুলেছে সেই হিন্দি director এই বাংলা বইটা তুলতে সাজাচ্ছে সে করেছে ওই জন্য ডুও ডুও ডুও version এই বই তা বেরোবে হিন্দি আর বাংলা তে হিন্দি হোক বাংলা হোক দেখা নিয়ে দরকার হিন্দিও বুঝি বাংলায় বুঝি মানে হিন্দি তাই দেখতে চাই বাংলাটা দেখতে চাই নি hall এ হম ওই লুঙ্গির হল খোলা থাকলে না তোমাকে প্রতি সপ্তাহে - প্রতি মাসে যেকটা বই রিলিস হতো সব কটা বই দেখতে নিয়ে যেতাম কাছের গোড়ায় হলে প্রতি মাসে সিনেমা দেখতে নিয়ে যেতাম বই তা যখন দেখতে গিয়েছে একটা মহিলা সিটে বসে আছে আর পিছন দিক থেকে একটা ছেলে হাত বাড়িয়ে তার বুকে হাত দিয়েছে আর মেয়েটা উঠে পায়ের জুতো তা খুলে, ছেলেটার চুলের মুঠি তা ধরে ফেলে জুতো দিয়ে সাপটেসাপটেও হয় না লাঠি ঐখানে হল এর security guard গুলো আবার ছেলে টাকে মারতে মারতে বের করে দিলো হল থেকে বই চলা কালীন অরে কি হলো, উঠে দেখছি এই case লুঙ্গি তে ওটা এক তোলার সিটে বসে ছিল. একতলা থেকে ভালো জাগা যাচ্ছিলো যখন মেয়ে তা মারছিলো ছেলে তা কে তখন নিচে থেকে দাঁড়িয়ে দেখছি সিট্ থেকে আলু কে বলি ওই মানে balcony র সিট্ গুলো নেয় হচ্ছে যারা বিবাহিত আর যারা এমনি প্রেম কোরিয়া তারাই balcony র সিট্ নেয় আমার সামনে একটা ছেলে একটা মেয়ে বসে বই চলছে বলে কিরে আমার চোখ তা ঐদিকেই গিয়েছে দেখি ওরা kiss করছে আলু কে বলি এ আলু কেন balcony সিট্ নিলো নিচে চ এরপরে নিচে যাবো এই ব্যাল্কুনিটাই শিক্ষা হয় গেল আর ওঠবোনা ওঃ বাবা তুমি গিয়ে অন্য সিনেমা দেখে ফেলেছো

এই phone ঢুকছিলো বাড়ি থেকে হম অন্য কাউকে ব্যাস্ত পাবেনা

phone তা কেমন ঢুকছে এমনি কারোর সাথে কথা বললে

না ভালোই system টা এই একটা যদি আসরে জীবন চলতে থাকে কোনো অসুবিধা হবে না কি শখ এই সব জিনিস গুলোই তাড়া তাড়ি band হয় যায়

তুমি ভব্যিষতেও এরকম করবে নাকি এবাবা তুমি এসব কথা কি বলছো দুগ্গা দুগ্গা ছি ছি

তুমি এসব কি কি কথা বলছো তুমি তো বললে

ওটা বলছি না

ওটাই বলছি যে আমাকে পরবর্তী কালে অন্য কারোর কাছ থেকে ফোন কেনা হয় যে এই মেয়েটা বিয়ে করেছে এই মেয়েটা এইরকম ছিল এক সময় ঐজন্য তোমায় বলি না last এ উদরে দিলাম এই গান চালিয়ে চিন্তা করবে কি বললাম কি না বললাম যারা চিন্তা করতে পারে না যাদের মাথায় শুধু ফায়দাই ঘরে এইটাই চিন্তা তারা জীবনে কিছু করতে পারবে না জীবন বৃথা হম আর যারা কুরে তাদের ও জীবন বৃথা

তাদেরকে তাদেরকে সারাজীবন পরের লাঠি ঝাঁটা খেয়ে থাকতে হয় মুখ শুনতে হয় এরকম আমার বাড়ির পাশে সঞ্জয় দা কেই দেখছি বৌ ইনকাম করে সংসার চালাচ্ছে Tuition পরিয়ে দোকান চালাচ্ছে ওই বা ওরকম করছে কেন ও কি করবে ও আগে ভালো কাজ বললাম না, সুজয় দাদার সাথে Training করতো যখন তখন ভালো কাজ করতো, তারপরে ও পুরো ফালতু একদম হয় গিয়েছে

ভালোবাসাটা এমনি জিনিস থাকলে ভালো হবে না থাকলে খারাপ হবে খারাপ তা হচ্ছে একশো Percent এর মধ্যে নব্বই Percent লোক হয় সত্যি টিক টিক আর ভালো তা হচ্ছে দশ Percent হয়, গিয়ে পুরো Change হয় কাজ পাজ করছে ইনকাম করছে খারাপ তা হচ্ছে এমনিতে হলে যদি দুজনে থাকে তাহলে ভালো আর না হলে খারাপ হয় যায়

এটাই হচ্ছে Main কথা লেখা আছে আছে আর সেই Phone করেই যাচ্ছে

হয়েও এসেছে আর দু মিনিট হম আর তুমি খাবে কখন আর খেয়ে দিয়ে নিয়ে phone এ net বেশি নেই তো হম

কত আছে জানিনা তবে মোটামুটি অনেকটাই আছে কি করবে নেট গুলো কি করবে নেট গুলো

হম হম চারশো MBNet আছে

সাতশো MB net আছে বাদবাকি

data saver on করা হয় data saver তা যদি না থাকতো তাহলে আবার বেশি net খেত তারপরে কি করবে বলে দিচ্ছি youtube এ youtube ঢুকবে youtube গান চালিয়ে না youtube এ গান চলালে হবে না

লেখা আছে আমি কয়েকটা লিখতাম রাত্তিরে ওঃ youtube এ গান চালালে তো অমি আর galary তে ঢুকতে পারবো না তাহলে এক কাজ করবে তুমি আগে লিখে নেবে

ও ঠিক আছে download করবো

ঠিক আছে youtube টাই চালিয়ে লিখবো একবার যখন delete করেছি বলতে লজ্জা করে না যে আবার তোকে জিজ্ঞাস করি কি করে যে download করবো দুবার দুবার delete করলি তাই জিজ্ঞাসা করছি নাহলে তো download করে নিতাম আর এ online গান শোনা যায় তো এ হ্যাঁ তো ওখান থেকেই চালাবো কি আছে ওখান থেকে চালানোর কি দরকার আছে এতো net তা পরে আছে facebook এ মিঠাই টা দেখে আর তুমি লেখা তা লিখে নিয়ে youtube এ

জিউট কথা বারা সুয়ারের বাচ্ছা

বলতে দেবে না এমন এমন মন কথা বলবে না বলো

চুপ করে শুয়ে শুয়ে চিন্তা করবে যে আমি কি বললাম আর কি বুঝলে

এবার আমি একটা কথা বলি

আমি বলছিলাম যে আমি গান চালিয়ে লিখবো হম সেটা তখন তুমি গান চালিয়ে লেখো না কোনো ব্যাপার না ওটার জন্যই তো জিজ্ঞাসা করছি যে youtube থেকে গান চলা যে আমি আর gallary তে ঢুকতে পারবো না তো আর side bar থেকে ঢুকলে ওখান থেকে লেখা গুলো ছোট ছোট হবে ওখান থেকে লেখা যাবেনা

বলছি এক কাজ করবে, বলছি এক কাজ করবে, এক কাজ করবে, আমি যে কথা গুলো বললাম সেটা ভালোবাসা দিয়ে তো বলতে পারছি না এটা তে এক কাজ করো তোমার বাপ্ কে বোলো পিছনে মারতে আমার পিছনে হম ঠিক আছে বলে দেব ওকে বললুম আর এক আর ও বলছে আমাকে আর এক তুই সারা জীবন বুঝলেও মনেহয় বুঝতে পারবি না

হম এটাই বলেছিস তো

আর তা আমিও তো এটাই বুঝেছি

চিন্তা করবি যে আমি কি বলেএসেছি আর তুই কি করে যাচ্ছিস

এমনি phone আর করা যাবে না এমনি phone আর করা যাবে না আমি এর থেকে minus করে দেব খান তুমি এক কাজ করো তালে যাও রাতে brush করা হচ্ছে এই কদিন তো উল্টো পাল্টা খাওয়া হয়ছে করা হয় নি

তা কি মাঝ রাত্রে খাচ্ছি কখন করবো

তা তখন খাওয়ার আগে করতে পারোনি যে কদিন রাত্রে উঠছো সেটার কথা বাদ দাও এখন উঠবে খাওয়ার পরে করবে হ্যাঁ তখন তো মাঝ রাত্রে খেতাম ওইজন্য কদিন করা হয় নি তার পরে তাছাড়া আমি ঠিক আছে

ও ঠিক আছে যে কথা গুলো বললাম মাথায় ঢুকে নাও আর কালকে college যাওয়ার দরকার নেই কালকে ওটা check করে নাও না হলে ভালো করে চেক করবে

সকালে বলে দেবে

কাল সকালে বলে দেব ঠিক আছে কাল সকালে যাও গিয়ে কাজ গুলো complete করো যে কথা গুলো বললাম ভালো করে মাথায় নিয়ে কাজ গুলো করো আমি কাল সকালে বেরিয়ে phone আমি কাল সকালে বেরিয়ে phone করবো

হম টাটা টাটা good night i love you mammam i love you too mammam হম যাও আমি ঘরে ঢুকছি আমি ওগুলো সব delete করবো call listfall list হম জেঠার বাড়ি তে জ্যাঠার বাড়িতে

আমি জেঠার বাড়ির পিছনে আছি দাঁড়িয়ে আছি পুকুর ধরে

হম টাটা আমি কাল সকালে বেরিয়ে phone করবো

আর পারলে কালকে একটা Number জোগাড় করে রাখো ঠিক আছে হম ঠিক আছে টাটা হম যাও আমি এগোই এবার দেখছি এবার কাজ গুলো complete করে চুপচাপ ঘুমিয়ে পড়ব রাত বারোটা বাজার আগে না না সাড়ে এগারোটার দিকে শুয়ে পড়ব

হম টাটা টাটা হম টাটা হেঁ, সেটাই অনেক দিন পর আজকে তোমার ফোন টা ডুকলো, ওটাই আমি ভাবছিলাম কিছু দিন ধরে যে করবো করবো কিন্তু এতো কাজের চাপ সেইহিসেবে করা হয় নি, দিয়ে বোলো এই তো ভালোই চলে যাচ্ছে,

হেঁ, ওটা আমিও শুনলাম, তুমি যেটা বলছো না, একজনের মুখেও শুনতে পেলাম, যে কবিড নাকি বেশ ভালো রকম ভাবেই বেড়ে চলেছে, সেই হিসেবে আবার নাকি লোকডাউনের বেপার টা, মানে হয়তো চালু হবে এরকম ভাবে সোনা যাচ্ছে,